আপনার এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রেলওয়ে স্টেশন দেখুন। রেলওয়ে স্টেশনের যে টিকিট কাউন্টার দেখুন ভীষণ বড় জায়গা নিয়ে টিকিট কাউন্টারটি ।

দেখুন দেখলেই ভাল লাগবে এবং এখানে বসে খেতেও আপনার আনন্দ হবে। দেখুন এটি এ এ.সি. রুম । তো সেখানে কত লোক বসে দেখুন তাদের নিজের খাবারগুলি খাচ্ছে এবং তাদের দেখে মনে হচ্ছে এখানে খাবার গুলি খুব টেস্টি ।

এখানে আমরা একটি আহ রেলওয়ে স্টেশন -এর টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি দেখুন টিকিট কাউন্টার -এর একটি-- উম কাউন্টার এর সামনে লেখা রয়েছে--

ডিভিশনাল রেলওয়ে স্টেশন এটা ইস্টার্ন রেলওয়ে শিয়ালদহ।